এই চিত্রটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাড়ি তৈরি হচ্ছে এবং তার পিছনে একটি --

এখানে আমরা নীল পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু সাদা ঘন মেঘ জমে রয়েছে চারিদিকে এএ সুন্দর সবুজ--

বাইরে একটি মানুষ এখানে জুতো খুলে প্রবেশ করছে বাইরে এটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো।

তার পিসির দোকানে মূর্তি নানান রকম।

এখানে অনেক রাজমিস্ত্রি আমরা দেখতে পা--

এখানে ঘর নির্মাণের কাজ চলছে এবং অনেক মানুষই এখানে তারা কঠোর পরিশ্রম করে সেখানে কাজগুলো করছে এবং চারিপাশটা--

পাহাড়ি এলাকা এবং খুব সুন্দর সুন্দর গাছপালা এখানে রাখা রয়েছে। দূরে বাড়িঘর দেখা যা--

এবং আশেপাশের ছোট ছোট ঘর। তার পাশে সবুজ সবুজ গাছ। এগুলো দেখতে--